তাই মূল্য ছাড়ের পণ্য কিনতে নাকি আগ্রহীতারাও জি, আহ ব্যবসায়ীরা বলেছেন, গত সপ্তাহে রাজধানী সহ সারা দেশে তীব্র শীত থাকায় মেলায় উপস্থিতি খুবই কম, তাই আশানুরূপ বিক্রি হয়নি। তবে শুক্র ও শনিবার শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থী মেলায় এসেছেন। আচ্ছা যাক তাহলে। বানিজ্য মেলার অবস্থা তো তাহলে ভালোই। আমাদের বানিজ্য মেলায় তো বেশিরভাগই পঁচিশ থেকে তিরিশ percent ছাড় দিয়েছিলো নাকি, news -এ যা দেখলাম। আচ্ছা, আপনি আপনি বিশ্বকাপ নিয়ে

আর্জেন্টিনা তো জিতে গেছে, ফ্রান্স এর বিপরীতে, তাও আবার tie breaker -এ, যেন দেখলাম, হ্যাঁ চার থেকে দুই গোলে, তারা কিন্তু আবার draw করেছিলো, তারপরেই tie breaker পেলো।

হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ফ্রান্স তো বলছে আর্জেন্টিনা cup নিয়ে গেছে। তারা নাকি আবার খেলতে চায় news -এ যা শুনলাম আর কি। এইটা কি সত্যটা কতোটুকু, জানেন? জি, এইটা আমিও দেখেছি news -এ, তবে এইটা তো আর সম্ভব না তাই না, যে এমন হলে তো পুরো বিশ্বকাপই মাটি হয়ে যাবে আহ কি বলেন আপনি অর্ক? আহ কথা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

যেমন দেখুন

মেসি দিয়েছে একটি গোল,

পুরো খেলাতে তিনটি গোল দিয়েছেন, অন্য কেউ কিন্তু দিতে পারেনি। এবং খুবই পরপর

হ্যাঁ আসলে কি বলুন তো, খেলাধুলা আহ নিয়ে আহ সবসময় থাকি তো, সেই জন্যে আর কি, এমনিতে খেলোয়াড়? মানে কোন দলের support করেন? আহ আহ এমনিতে আমি ব্রাজিল supporter বিশ্বকাপে আমি ব্রাজিলকেই support করেছিলাম কিন্তু আমি ব্রাজিল ছিলাম

আমিও same, ব্রাজিলের supporter ছিলাম আমি।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

হ্যাঁ, অনেকেই কিন্তু ধারণা করেছিলো ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে একটি খেলা হবে semi final -এ।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 অনেক দর্শক রয়েছে, তো এই বিষয়টি নিয়ে প্রায় দেখা যেতো যে, news -এ আসতো, ব্রাজিল এবং আর্জেন্টিনার দর্শকদের মধ্যে মারামারি হয়েছে কেউ নিহত হয়েছে কেউ আহত হয়েছে কেউ ছাঁদে পতাকা টাঙ্গাতে গিয়ে নিহত হয়েছে এ ধরণের

এইটা এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা , আহ তাদের জীবনটা বেঁচে গিয়েছে তাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রায় সবার সাথেই এই ধরণের একটা ঝামেলা হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। এই এরকম ঝামেলা হয়েই থাকে। ভালোই হয়েছে একদিকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়নি। তা নাহলে আমাদের দেশে তো রীতিমতো যুদ্ধই বেজে যেতো। জি জি জি একদম ঠিক বলেছেন । এইসব খবরে তো প্রায়ই শুনতে পেতাম, আমরা বিভিন্ন ধরনের খবর। উম আপনাদের ওইখানে চট্টগ্রামের বাণিজ্য মেলাটা কেমন হয়েছে, আপনি কি গিয়েছিলেন সেখানে? হ্যাঁ আমি দু'বার গিয়েছিলাম। আসলে কি বলুন তো

শনিবারে যা ভিড় দেখেছি, এরপরে তো আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরও সাহস করে গিয়েছিলাম।

কেনাকাটার ক্ষেত্রে, আচ্ছা কেনাকাটার ক্ষেত্রে সেখানের দর্শক, দর্শক বলে সেখানে ক্রেতাদের কেমন আগ্রহ দেখেছিলেন তারা কি, কেমন ছিলো তাদের আগ্রহ কেমন ছিলো আপনি যদি কিছু জানাতেন। ক্রেতাদের আগ্রহ বলতে আর কি, ক্রেতারা তো, জানেনই। তারা দশটা দোকান ঘুরে একটা দোকান থেকে জিনিস কিনে বা অনেক সময় তো সেই ক্ষেত্রে বলতে গেলে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

আহ বিভিন্ন television -এ এই ধরণের সংবাদ শুনতে পেতাম দুঃখিত। আহ এছাড়া আমার মনে হয়, এছাড়া আপনার কি মনে হয় এই যে BNP আহ যে একটি রাজনৈতিক দল ছিলো

news দেখে যা মনে হচ্ছে আমেলি মনে হয়না BNP কে দাঁড়াতে দেবে। তবে বলা যায় না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 সেটা, বলতেও পারে। জি। তাদেরকে হয়তো বা জনগনের চাপে পরে তাদেরকে কিছুটা হলেও মানে আহ BNP কে- BNP কে সাহায্য করতে হতে পারে বলে মনে হয় এখন। হ্যাঁ, তবে সেটা কিন্তু খুবই দুরূহ ব্যাপার। কারণ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

মনে হয় না আমেলি তাদের পদ ছাড়বেন। জি এইটা আশা করা যায়। মনে হয় এইবার, তাও আমি একটু আশা রাখছি যে একটি সুষ্ঠ ভাবে নির্বাচন হবে বা ভালো কিছু হবে বাংলাদেশের জনগনের জন্য যেটা সব থেকে ভালো হয়, আমি এই আশাবাদী, আমি এইটাই বলি।

যেভাবে IMF থেকে ঋণ নিলো বা ঋণ নেওয়ার চেষ্টা করছে,

হ্যাঁ জি, এইটাতে আমার আর একটা জিনিস মনে পড়লো যে এই যে metro rail -এর বিষয়টি রয়েছে, তো metro rail নিয়ে কিন্তু আমাদের ঢাকাতে প্রায়ই, মানে জনগনদের মধ্যে আহ ঢাকাতে যারা বসবাস করছে, ঢাকার বাহিরে থেকেও যারা আসছেন, তো সবার মধ্যেই কিন্তু একটা উত্তেজনা কাজ করছে, কে আগে যাবে তো এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা প্রায়ই খবর দেখতে পেতাম এবং শুনেছিলাম একজন, আমার একটা

তিনি metro rail -এ চড়েছেন এবং এই বিষয়টি কিন্তু আমাদের সংবাদ আহ আমাদের সাংবাদিক যাঁরা রয়েছেন তাঁরা কিন্তু এই বিষয়টি মানে capture করেছেন এবং এই বিষয়টি আমরা আহ দেখেছি, video -টি আমার বেশ ভালো লেগেছে । আপনার কেমন লেগেছে? উম হ্যাঁ আমারও ভালো লেগেছে, আসলে কি বলুন তো

বলা যায় না, কারণ সাংবাদিকরা অনেক ক্ষেত্রেই অনেক ভাবে

story making করে, তাই না? জি জি জি, একদম, আর উম আমার আজকে আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো আমার বাইরে যেতে হচ্ছে তো আবার আপনার সাথে অন্য এক দিন কথা বলবো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন তাহলে, আরেকদিন কথা হবে

Hello আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুমুস-সালাম।

এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আপু, আল্লাহামদুলিল্লাহ, আপু honours শেষ করার পরে আপনার next plan কি? কি করবেন? আহ আপাতত তো honours final শেষ, এখন হচ্ছে thesis এর কাজ টা করতেসি, কারণ, জানই তো, engineering যে subject গুলো তে, ওগুলার আসলে job এর ক্ষেত্রে thesis, project এগুলা খুব important,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 আহ কারণ আমি আমার senior দের কাছ থেকে যেমন এটা শুনতেছি যে without, মানে internship ছাড়া আরকি আহ job sector এ, মানে fresher দের job পাওয়া একটু মুশকিল। হ্যাঁ, internship ছাড়া তো job দিতেও চায়না, তারা চায় যে, আহ বয়স থাকবে পঁচিশের ভিতরে, কিন্তু হচ্ছে আহ অভিজ্ঞতা থাকবে পাঁচ বছর দশ বছর এরকম।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 এটা তো সম্ভব না, কারণ এক~ একজন ছাত্রর honours, masters শেষ করতে করতেই প্রায় পঁচিশ ছাব্বিশ বছর চলে যায়। তার কিভাবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ সে তিরিশের ভিতরে চাকরিতে join করবে। হ্যাঁ, এটা তো আসলে সম্ভব না কোন ভাবেই, যে অভিজ্ঞতা থাকবে, আর দেখা যায় কি আহ engineering subject গুলো যেটা আছে, যেরকম আমার subject হচ্ছে computer engineering তো আমাদের যেটা হয়, আমাদের, আহ হচ্ছে honours এর সময়েই আরকি, এই চার বছরে অনেক project করানো হয়, ছোট বড়, তো এই project গুলোই আসলে আমাদের, কাজ তাইনা, মানে real, job life এ এই কাজ গুলোই আমাদের করতে হয়। তো এই project এর উপর base করে আমাদের একটা value আসলে add হয় CV র মধ্যে, কিন্তু তাতেও খুব যে বেশি, আহামরি লাভ হয় তাও না। তাও তার কিছুটা অভিজ্ঞতা খোঁজে, তো যেই কারণে হচ্ছে internship টা করা, যে কারোর reference এ ভালো কোন জায়গায় যদি, তোমার, মাস খানেক, বা অনেকে দেখা যায় এক বছরের internship করতেসে এরকম ও আমি শুন, Internship তো, আহ ছয় মাস থেকে এক বছর এরকমই হয়, বা তিন মাস minimum তিন মাস, এরকম হয়।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 হ্যাঁ, সেটা ভালো, আর তাছাড়া internship এ, কিছু কিছু internship দেখা যায় যে non paid, টাকা দেয়া, আবার কিছু কিছু internship আছে যে internship এর বদলে টাকাও দিবে আর plus হচ্ছে certificate ও দিবে, হ্যাঁ হ্যাঁ এটাই, তো দেখা যাবে তুমি non paid একটা internship কিন্তু এক বছর ধরে চাওয়ান, কারণ honours শেষ হয়ে গেছে মানে,

তো আমার তাতে মনে হয় ছয় মাসের internship টাই better, কিন্তু এখন, না পাইলে তো আর কিছু করার নেই, যেটা পাওয়া যায়, তবে, আজকাল আমি যেটা শুনতেছি আশেপাশে সবার কাছ থেকে আরকি যারা, আমার আগেই আরকি graduation complete করতেছে যে paid internship এর সংখ্য়াটাই বেশি, এখন আর এরকম হয়না যে internship এর ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা বা কোনো salary, wage কিছুই প্রদান করে না। আর এমন যদি হয়, এক বছর internship করবে non paid তাহলে তার তো, সরকারি চাকরির ক্ষেত্রেও তো একটা বছর চলে গেলো, সে তো আর সরকারি চাকরিতে, আহ তার,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 private এর ক্ষেত্রে টাই না, তো তোমার সময় টাও তো একটা huge ব্যাপার এখানে, তবে হচ্ছে যারা তোমার মনে করো engineering আমার সাথে পড়তো আরকি but যাদের ইচ্ছা হচ্ছে তোমার সরকারি job এর ক্ষেত্রে, তাদের ধরো BCS দিতে দিতেও তো তিন বছর, দুই বছর, কারণ প্রথম বারে BCS হয় এরম খুব কম, মানে এরকম হয়ই না ধরতে গেলে, তো সময় তোমার এক বছর ধরো যাবেই, নিজেকে তৈরি করতে, তুমি কোন sector এ যাইতে চাও, কি ধরনের চাকরি তুমি খুঁজতেস, নিজেরে prepare কর, নিজেকে গোছাইতেও মো~ মোটামুটি প্রায় এক দেড় বছরের মতো চলে যায় honours এর পর। হ্যাঁ হ্যাঁ, তবে হচ্ছে এই তুমি honours যখন করতেছ তখন যদি নিজেকে তুমি অনেক বেশি update রাখতে পারো, আর honours শেষ হলে তুমি কি করবে এটাও যদি একটা, পরিকল্পনা তুমি আগে থেকে করে রাখতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে মনে করো জিনিস টা একটু সহজ হবে, কিন্তু আসলে এই জিনিস টা কেও আসলে করতে পারে না, কারণ honours যখন করে তখন আসলে অনেক চাপ থাকে তো, তোমার পরীক্ষা, quiz, আহ আহ তোমার project, আমাদের ক্ষেত্রে programming, তো এত কিছুর মাঝে আসলে আহ চাকরির বাজারের খোঁজ খবর রাখা, আলাদা করে নিজের জন্য time বের করে project করা, কারোর reference নিয়ে রাখা আগে থেকে, এগুলো আসলে হয়ে ওঠেনা, বুঝছ? যার কারণে honours টা শেষ হলে একটা ধাক্কা খাওয়া লাগে। আবার কিছু কিছু ছেলে মেয়ে আছে যে extraordinary যেমন হচ্ছে, আমাদের সাথেই আমার একটা friend ছিল, ও হচ্ছে চট্টগ্রাম university তে ষষ্ঠ হইসে, college এ সপ্তম হইসে, ঢাবি তে আহ কত,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 ও first year থেকেই সরকারি চাকরির জন্য preparation নেওয়া শুরু করে দিয়েছে। এই টা কিন্তু মানে তোমার বন্ধুর যে কাহিনীটা বললে, এটা কিন্তু অনেকে প্রথম দিকে শুনলে ভাববে যে কেন, ভালো subject,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 যে আমি সরকারি চাকরিতে ঢুকবো BCS দিয়ে, ও কিন্তু কোনভাবেই ওর সময় টা নষ্ট করেনি, দেখো, এবং ওর কাছে কিন্তু ঢাকা ভার্সিটির certificate ও থাকবে, তো ও কিন্তু কোনো দিক দিয়ে দে পিছিয়া যাচ্ছে তা কিন্তু না। তো এরকমই, শুরুতে পরিকল্পনা টা মানে একদম স্পষ্ট থাকলে, অনেক লাভ হয় honours টা, আর সরকারি চাকরির ক্ষেত্রে তো একটা আহ নিরাপত্তা থাকে, যেমন হচ্ছে সহজে চাকরি চলে যাবে না, তারপরে হচ্ছে সরকার যদি ডুবেও যায় তারপরেও সরকারি চাকরি থাকবে, তপোরে হচ্ছে সরকারি চাকরি, আহ মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে সে একটা pension পাবে, তারপরে হচ্ছে, তার মৃত্যু পর্যন্ত সে, একটা টাকা পাবে, একটা security থাকবে, অনেক সময় যে গাড়ি পায়, থাকার একটা জায়গ, জায়গা থাকে, কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে এগুলো কিছুই থাকেনা। হ্যাঁ, আমারও এটা মনে হয়, বেসরকারি চাকরি টা হচ্ছে গিয়ে খুব, ওই যে brand জামাকাপড় গুলোর মত একটা অবস্থা, খুব show off, খুব expensive, হয় but আহ মানে long lasting হয়না মনে করো। যেমন সরকারি চাকরিতে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ, নিরাপত্তা থাকে, যে সরকার ডুবে গেলে, সরকার change হলে, বা আহ মানে, কিছু একটা সমস্যা হলে তোমার চাকরিটা হয়তো চলে যাবে না, আবার সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক,

আবার দেশে যদি যেকোনো ধরনের দুর্যোগ হয়, যেকোনো ধরনের, করোনার যেরকম situation হয়, তুমি কিন্তু সরকারি চাকুরিজীবি হলে, তুমি কিন্তু অনেক কিছু,

Good ই যেটা কিন্তু normal হ্যাঁ, normal মানুষ কিন্তু, মানে সাধারণ যারা অন্য চাকরি করে আরকি, private ই তো বেশি, তো তারা কিন্তু পাচ্ছে না, তো একটা অনেক বড় একটা benefit, আমার মতে সবচেয়ে বেশি শান্তি হচ্ছে সরকারি চাকরিতে, যে, তাদের হচ্ছে শুক্র, শনি বন্ধ থাকে, তাছাড়া হচ্ছে দশটা থেকে চারটা পর্যন্ত office তারও কম হয়ে থাকে, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা লাগে আমাদের সরকারি চাকরি। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি খুব আরামের, আর দেখো যখন তুমি একটা জিনিস জানবা, যে একটা তোমার fixed এটা তোমার যাবে না, তখন কিন্তু তোমার একটা, মানে মানুষিক শান্তিরও ব্যাপার থাকবে। আর আমি এরকমও অনেক শুনেছি যেমন আমার friend এর বাবা, হচ্ছে দুইজন আরকি, সরকারি চাকরি করে দুইজনই, একজন BRTA তে, আরেকজন হচ্ছে, আমার খেয়াল নেই, কোনো একটা সরকারি bank এ হবে, তো একজন যেমন আমাকে বলছিল যে সরকারি চাকরি এমন, যে তুমি একটা position এ যখন চলে যাবা, মানে সরকারি চাকরি start করলা, then দুই তিন বছর হয়ে গেল, একটু senior হয়ে গেলা, কর্মকর্তা, তখন এমন ওদের যে, যে হাজিরা টা দিয়ে মানে attendence দিয়ে তুমি হচ্ছে চলে আসতে পারবা, ধরো তোমার কাজ নেই, তুমি থাকতে চাচ্ছ না, তুমি বাসায় চলে আসো, কোন~ কোনো সমস্যা নেই, কাওকে জবাবদিহিতা করা লাগবে বা কিছু, এমন না। বা পুরা time তোমার ওখানে present থাকা লাগবে এমন না, কিন্তু private চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাকে ওরা hire করতেসে আট ঘন্টার জন্য, মানে তুমি আট ঘন্টার জন্য ওদের।

ওরা, যদি কোনো কাজ না থাকে তুমি ওখানে বসে থাকবা, এরকম, but থাকবে হবে, তুমি ইচ্ছা মতো চলে যাবা, আসবা অথবা একটু late করবা, এরকম কিন্তু হবে না। তারপরে private এ যে, বেসরকারি চাকরির যে, ইয়ে, কর্মস্থল, সেখানে তো finger print এর মাধ্যমে হাজিরা নেওয়া হয়, সেখানে তো ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, ফাঁকিবাজির কোনোই সুযোগ নেই, ওখানে আসলে private job এর ক্ষেত্রে কারো দাদগিরি boss গিরি চলেনা, আহ কিন্তু মানুষ হচ্ছে, engineering sector এ আমি যেরকম জানি, দেখতেছি, সেটা হচ্ছে, মানুষ কেন private job এর ক্ষেত্রে বা remote job এর ক্ষেত্রে আগ্রহী, কারণ ly salary টা বেশি, তোমার বেতন যেখানে তুমি একবছর internship করো, বা অন্যকিছু করো, যাই করো, যখন তুমি first job এ ঢুকব, তুমি কিন্তু, আহ তোমার তিরিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত তুমি salary পাবা, তোমার, মানে কাজ কতটুকু ভালো পারতে, তার উপর, কিন্তু সরকারি চাকরিতে কিন্তু ওরকম কিছু নেই, সরকারি চাকরির salary খুবই নগণ্য হয় আসলে, হ্যাঁ pension এর ব্যাপার টা আছে, but, initially তোমার কিন্তু খুব, প্রথম দিকে কম কিন্তু আসতে আসতে যখন বারে, main scale এর সাথে basic এর টা যখন, অন্যান্য যে access গুলো, মানে খরচ যেগুলো add হয়, যুক্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু বেসরকারি চাকরির সামনে,

হ্যাঁ হ্যাঁ, আহ মানে কেও যদি হচ্ছে সুদূরপ্রসারী চিন্তা ভাবনা করে, সব সময় সবাই সরকারি চাকরি কে বেছে নেবে, কিন্তু আমাদের generation এর ছেলেমেয়েরা হচ্ছে এত বেশি মানে,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

সবাই তো এই জিনিস টা আসলে afford করতে পারে না, তো তাদের target ই থাকে হচ্ছে, আমি হয়তো বা দেশে কোন একটা private company তে job করবো, অথবা বাইরের কোন একটা আহ private company তে আমি একটা job করবো, মানে remote job, হ্যাঁ, যেমন আমার একটা friend আছে CSE তে, তো ও হচ্ছে বেগম রোকেয়া তে তৃতীয় বর্ষে আছে, তো ও বাংলাদেশে বসেই Canadian একটা software company র সাথে আহ ওই contact এ কাজ করে। তো ঘরে বসেই প্রায় হচ্ছে মাসে, দুই লাখ, আড়াই লাখ টাকার মতো income করে।

তো দেখা যায়, বাহিরের company র গুলার সাথে যদি তুমি contact করে job করতে পারো remote job, সেই ক্ষেত্রে তোমার salary কিন্তু অনেক ভালো থাকবে, হ্যাঁ তোমার ওই level এর হইতে হবে, মানে পারতে হবে কাজ। অভিজ্ঞতার থেকে বেশি, তুমি কাজ পারতেস কি না, pressure নিতে পারতেস কি না, কতটুকু দক্ষ, সেগুলা, কিন্তু তোমার এগুলা থাকে, তুমি, তোমার আসলেই raw talent থাকে সেক্ষেত্রে তুমি job পাবা এবং তোমার salary অনেক বেশি, Monthly easily দেড় থেকে দুই লাখ কামানো যায়, বাহিরের company, হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে problem solving যদি আহ ability থাকে, creativity থাকে, তারপর হচ্ছে pressure নেওয়ার একটা আহ মন মানুষিকতা থাকে, তাহলে যেকোনো জায়গায় গেলেই সে হচ্ছে ভালো একটা position এ যেতে পারে।

আর আপু হচ্ছে job পাইতে করণীয় টা কি? honours থেকে কি কি কর~ করা যেতে পারে যে job এর ক্ষেত্রে? Job এর ক্ষেত্রে আসলে তো করণীয় একটা দুইটা না, অনেক, তবে আমি অনেক simple একটা জিনিস বলি, যেটা আসলে সবাই জানে, কিন্তু তাও সবাই ভুল করে, এটা হচ্ছে CV আমরা CV একটা বানায়ে রাখি এবং সেটাই সব জায়গায় দিতে থাকি, তো, Technique যেটা, সেটা হচ্ছে তুমি এক, এক একটা company র জন্য এক একটা CV লাগে, ধরো সব company কিন্তু same জিনিস টা তোমার মধ্যে চাচ্ছে না, তুমি আগে ওদের, মানে বিজ্ঞাপন টা বা requirement টা দেখো, ওরা যে জিনিস টা চাচ্ছে সেই জিনিস টা তুমি, তোমার CV তে focus এ রাখো, এভাবে করো, কারণ মানে যেই CV গুলো ধরো ওদের কাছে, ধরো, আমার কাছে একশো CV আসছে, পঞ্চাশ টা CV আমি শুরুতে বাদ দিয়ে দিবো, শুধুমাত্র ওদের লেখার ধরণ টা আর ওরা কিভাবে present করতেসে এটা দেখে, তো competition কিন্তু ওখানেই চলে যায় অর্ধেক, কিন্তু আমরা ভাবি কি আমার CV সব জায়গা থেকে বাদ পরতেসে, অনেক বেশি competition, but না, আমার CV writing এই ভুল আছে। এই জিনিস টা খুব simple, but এই জিনিস টা আমি জানছি হচ্ছে যারা আসলেই হচ্ছে HR যারা interview তে বসে, বড় ভাইয়া দের কাছ থেকে, তারা যখন job পাইসে, তারা যখন HR এর help করতেসে, তখন তারা হচ্ছে, এই জিনিসটা আরকি ইয়ে হচ্ছে, বুঝতে পারছে,

আচ্ছা ঠিক আছে, আহ আবার পরে কথা হবে। আসসালাম ওলাইকুম কেমন আছেন? এইতো ভাইয়া চলছে তবে খুব খারাপ চলছে খুব যে ভালো চলছে তা না ভাই আপনি তো জানেন যে আমার ঘরে একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি আমি তো আমার নিজের সংসার কে টেনে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ হচ্ছে এই দ্ৰব্য মূল্যের বৃদ্ধি জি জি জি

মানে মাস শেষে মাস শেষ হাথে কিছুই থাকে না বিশ্বস করুন একটু কিছু যে ভবিষৎ এর জন্য জমিয়ে রাখবো তার কোনো উপায়নাই উল্টে আরো ঋণ করতে হয়

নাকি নিজের পড়া লেখার একটু পড়া শোনা পালা যাচ্ছি এখন তো আমার পড়া শোনা তেও কিছু টাকা লাগে তো সব আমি ই দি আমিই সব কিছু করি তা আমি না খুব চিন্তায় পরে যাই মাসের শুরুতে যে কি করবো এই কটা টাকা দিয়ে কিভাবে কি করবো এই কটা টাকা কে আমি কি ভাবে divide করবো এর মধ্যে

চালের চালের এর কেজি সত্তর টাকা আমার সংসারে ওরিটিদিন দুই কেজি চাল লাগে পাঁচজনের পাঁচজনের সংসার আমাদের ঠিক আছে

বাসা ভাড়া লাগে পনেরো হাজার টাকা মানে আমি বেতন পাই কত আমার মাস শেষে কি যে ঝামেলা পোহাতে হয় মানে মাস এর পনেরো তারিক গেলেই টাকা শেষ এই বাকি পনেরো দিন পনেরদিন আমার মা কত কষ্টে যে সংসারটা চালিয়ে নিয়ে যাই আমি দেখি কিন্তু আমি কিছু করতে পারিনা বুজতে পারছেন আপনার কি অবস্থা আপনার সংসারের কি অবস্থা বলেন দেখি

সত্যিকারের ঠিকই ভাইয়া এখন টাকার মূল্য নাই বুঝতে পারছেন এক হাজার টাকা শুধু বলতেই এক হাজার এটা আসলে কিছুই না বুজতে পারছেন ভেঙে

এগুলা সব অজুহাত বুঝলেন ভাইয়া আসলে আমাদের মতো নিম্ন মধ্যে বিত্ত আই লোকেদের গলা টিপে কি ভাবে টাকা বের করে নিবে এগুলার সেগুলার হচ্ছে মনে করেন অজুহাত বুঝতে পারছেন এখন আমাদেরতো কিছু করার নাই তাইনা আমাদের না খেলে তো আমরা কেউ বাঁচবোনা তো বাঁচার জন্য হলে মানুষ কে খেতে হবে এটা তো সবাই জানে তো এইটা

দুই টাকা বেড়ে ছয় কমেও যাই কোনো এক সময় হয়তো বা চাহিদা

আর বাংলা দেশে কি হয় বাংলা দেশে একেবারে দ্বিগুন যেটার দাম আজকে পঞ্চাশ টাকা দুদিন পর একশোটাকা নাম নেই